এটি একটি বাড়ি এখানে দেখা যাচ্ছে যে কয়েকটি জানালা দরজা--

এটি দেখে মনে হচ্ছে একটি পার্ক এখানে একটি মূর্তি রয়েছে।

এটি একটি সমুদ্র যেখানে দেখা যাচ্ছে কার চারিদিকে গাছপালা রয়েছে এবং একটি ব্রিজ ও রয়েছে।

এখানে দেখা যাচ্ছে একজন মূর্তি বল খেলছেন ফুটবল ।